এখানে একটি দোকান দেখা যাচ্ছে।

দুজন লোক দাঁড়িয়ে আছে একজন লোকের হাতে পেপার রয়েছে।

দোকানটিতে অনেকগুলি কলম ফেভিকল স্যালুটিপ আটাও দেখা যাচ্ছে।

স্যালুটেপ গুলির কালার হল আকাশী গোলাপী সাদা কালারের ।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে দোকানটির নাম হল অঞ্জলী ডিপারমেন্টাল স্টর ।